আশেপাশে কিছু দোকানপাট ও পথচারী লোকজনও চোখে পড়ছে।

সবগুলোই প্লাস্টিক -এর কালো ট্রে -তে রাখা যেমন করলা বরবটি কাঁচালঙ্কা কমলালেবু দেখা যাচ্ছে।

মাঝখানে লাল ইটের স্তম্ভে পুষ্পস্তবক রাখা।

দোতলা কাঠের ঘর সামনে বাগান ও সিঁড়ি দিয়ে ওপরে ওঠার ব্যবস্থা রয়েছে।

এই ছবিতে দেখা যাচ্ছে একটি ছোটো খাল বা নদী তার ওপর বাঁশের তৈরি সাঁকো।

পাশে আছে ইমোজি প্রিন্ট দেওয়া কুশন ।

একদল শিশু মাটিতে বসে মনোযোগ সহকারে শিক্ষকের কথা শুনছে।

এই দোকানে পিতলের অনেক সুন্দর ও ঝকঝকে জিনিসপত্র আছে।

সামনে সবুজ ঝোপঝাড়ে ঢাকা বাউন্ডারি আশেপাশে বড়ো বড়ো গাছ পেছনে জঙ্গল।

সবাই শ্রমিক ভারী মাল তুলার কাজ করছে।